তো সকাল দিকে যেমন কেউ কলেজ পরে তো কলেজ স্কুলে যেই ভাবে যাওবা ঘোড়া হয়ে বন্ধু বান্ধবী পরিবার সাথে যাওবা হয়ে না আচ্ছা আর কি করেন সরস্বতী পুজো সকালে সরস্বতী সকালে সব মে রা সারি পরে ছেলে রা ধুতি পাঞ্জাবি পরে তার পরে এক সাথে বেড়াতে যাওবা তার পরে আপনার সবাই মাইল খুব মজা করে এই গুলু হয়ে বেশি ভাক কলেজ বা স্কুল যাওবা বন্ধু দের সাথে এক সাথে সবাই খুবই মজা হয়ে তার পরে আপনার পুজো পরে খিচুড়ি খাবেন হয়ে আচ্ছা আচ্ছা হেঁ

হেঁ সিদ্ধ বাসি সিদ্ধ বলে আপনি জানি না কি আমি ঠিক বলতে পাচ্ছি না এই গুলু করা হয়ে এই শীতে টাইম. হেঁ হেঁ জানি ওর যে কূল এই সব তো এই সিজনে মানে এই আবহাওয়া সময়ে এই পাওবা যায় না হেঁ কূল সাকালোও এই আবহাওয়া তে পাওবা যায় এটা শীতে টাইম. আপনি পাবেন

তো সরস্বতী পুজো সময়ে পুজো তে আপনি কূল সাক আলু গেন্ডা ফোলা আমাদের আয়ের সাথে গেন্দাফয়ল এর চাষ হয়ে তো যে গুলু আপনি পাবেন যদি কোনো দিন নিজে থাকবেন তো দেখবেন, হেঁ হেঁ

আচ্ছা সরস্বতী পুজো সময়ে যাওবা হয়ে নি আপনার না না এক বারো এখনো আমি পচিশ্ম বংল বোল্টেজই আমি সরস্বতী পুজো মানেই নি আচ্ছা আপনি কলকাতা কোন জায়গা আইসে ছিলেন আমি কলকাতা বালু ঘাট বলে আপনি শুনেছেন হেঁ হেঁ শুনেছি হেঁ তো এখানে আমার দাদার বাড়ি আছে তো দাদার বাড়ি অনেক বার

আচ্ছা আসবেন কোনো দিন দেখবেন এখানে সরস্বতী পুজো আমাদের এখানে এই টাইম. খুব ফোলা পাওবা যায় অনেক ফোলা গুলু খুবই ভালো ভালো ফোলা পাওবা যায় এই সময়ে বাজারে সেই রকম দাম থাকে না এই টাইম ফোলে যে একটা তা মাঝে দেখবে ফোলে একটা খুবই বেশি দাম হয়েছে কিন্তু আপনি এই টাইম তা এ ডিসেম্বর থেকে জানুয়ারি মধ্যে ফোলে দামটা এ খুবই কম থাকে আচ্ছা আমাদের এখানে ফল দাম তা কম হয় থাকে বাট আপনার এই সরস্বতী পুজো তে গেন্ডা ফোলা প্রচুর লাগে তো এই সিজনে তা তে একটু দাম তা থাকে আর আমাদের এই সাইড. আপনার গেন্ডা ফোলা চাষ করা হয়ে. আযাব যেখানে চাষ করা হয়ে ওইখানে আপনি কম দাম পাবেন কিন্তু বাজারে যেখানে চাষে থেকে বাজারে দামতা একটু বেশি পাবেন. এই টাইম. তা পাবেন তার পরে নরমালি থাকে আমাদের এখানে আচ্ছা যেই টাইম তা কিন্তু সব জিনিসের খোৱাত তাকে আপনি যায় বলবেন এই টাইম তা কম থাকে কিন্তু ওটা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 হেঁ কেনু কি যে জিনিস তা এখন পাবেন আপনি সেটা আপনি চলে যান গ্রীষ্মকালে সেটা দাম দাম একটু বেশি হবে এখন দাম তা সব জিনিসের একটু কম পাবে যেই ফোলা বলেন তার পরে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 আপনি কি কি করতে ভালো করতে ভালো লাগে এই সময়ে তা তে বেশি ভাগে করে থাকে এই সময়ে তে বেশি ভাগ মানে এই টাইম তা হয়ে স্কুল টিউশন সব কিছু ছুটি থাকে তো এই টাইম বেশি ভায়াক ঘুরতে যাওবা হয়ে পরিবার সাথে বেশি ভায়াক টাইম কাটানো হয়ে পরিবার সাথে পরিবারে সাথে যে টাইম তা কাটে সেথা দুনিয়া আপনি যথায় যান যে যে টিমেয়ে যান কোথাও কিছু পাবেন না পরিবারে সাথে আপনার একটা এই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 এই টাইম তা প্রায় ঘুরতে যাওবা হয়ে পরিবারে সাথে টাইম কাটানো পরিবারে সাথে আড্ডা মজা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 আপনার এই সিজনে কোন জিনিস তা বেশি ভালো লাগে আমার এই সিজনে সব থেকে সবজি খেয়ে ভালো লাগে আপনার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 আচ্ছা হেঁ আর আপনারা আপনারা সামেহি হবে কেন ঠান্ডা সব জায়গা এক হয় থাকে না না আপনার পশ্চিম বংগো তুলনা আমাদের এখানে আপনি মহারাষ্ট্র এই সাইড আসুন আপনি ঠান্ডা তা একটু কম পাবে কেন এখানে জনসখ্যা অনেক বেশি আছে মঅনুষের ভিড় অনেক বেশি সেই জন্যে পশ্চিম বঙ্গে এ সাইড কলকাতা ওই সি কলকাতা তে আপনি যেরকম মহারাষ্ট্র এই সাইড যেরকম গরম পাবেন সেই রকম পাবেন কিন্তু মানে একটু গরম সাইড যদি আপনি যান সেই দিকে তা একটু ঠান্ডা তা বেশি থাকবে তুল্যমূল্য বেশি থাকে হেঁ আপনি এই কথা তা ঠিক হয় বলেছেন আমাদের এই সাইড আপনি কলকাতা এসেছেন আপনি বলছেন যখন দেখবে কলকাতা তে ঠান্ডা তা এত নেই যেটা আপনার পশ্চিম মেদিনীপুর তার পরে আপনার বরোধমান যে সাইড এই তুলুন তে ঠান্ডা সেই তুলনা আপনি কলকাতা তে পাবেন না কিন্তু আমাদের আমি যে সাইড থাকি আমার বাড়ি যেখানে আখ্যানে ঠান্ডা তা প্রচুর হয় থাকে আপনাদের আপনাদের ওখানে তে ঠান্ডা একটু কম হয় হবে কেন কি আপনার ওই দিকে মেয়াদের তা চেঞ্জ হয়ে না তো আমাদের থেকে তো আপনার দেড় ঠান্ডা কম হয় থাকবে হেঁ এটা তো ঠিক হয় বলছেন হেঁ আপনা কে কোন সিজন তা বেশি ভালো লাগে আম সব থেকে ভালো লাগে ঠান্ডা শীত আচ্ছা

বর্ষাকালে ঘুরতে যেতে খুব ভালো লাগে এই সাইড মানে বর্ষাকালে প্রায় দেখতে খুবই সুন্দর সুন্দর জায়গা থাকে ঠিক আছে আর আমাকে মানে বর্ষাকাল তা প্রায় আমার ঘুরতে যাওবা হয়ে আর বর্ষাকালে এইরকম কাদা তা যেটা থাকে ওটা ছেড়ে আমাকে বর্ষাকালে সব জিনিস তা ভালো লাগে হাঁ যাকে জন সেবাসং তা এ বার ভালো লাগে যার জন্য যেটা ভালো যেমন আপনার জন্য বর্ষা আমার জন্য শীত আবার অন্য কারো জন্য গ্রীস্ম হতে পারে হেমন্ত হতে পারে যার যেটা ভালো লাগে হম্মমমম আর বর্ষাকালে আপনার ওই দিকে দেখতে খুব ভালো লাগে দেখে এসেছি শুনো যে ওই টাইম তা তো আপনাদের ওখানে খুব সুন্দর অনেক অনেক খুব সুন্দর জিনিস হয়ে দেখানে না কি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 আসবেন কোনো দিন বর্ষা টাইম হেঁ নিশ্চয়ই আপনি আসবেন এই শীতে টাইম আখ্যানে এক বার ঘুরে জাবেন সরস্বতী পুজো টাইম তা তে হেঁ হেঁ নিশ্চয়ই আর মানে আপনি ঠান্ডা টাইম বাড়ি থেকে কোথাও ঘুরতে যাওবা হয়ে আপনার হেঁ ঘুরতে যাওবা তো হয়ে বুট এই বছর আমাদের হয়ই নি এই বছর কোথাও ঘুরতে যাওবা হয়ে নি সেই রকম আমার বাড়ি থেকে আপনি পশ্চিম বাংলা কোথায় থাকেন আমি পশ্চিম বাংলা পশ্চিম বোরোধামান স্নেছেন কি আসানসোল

কোনো ডিমন শুনেনি এই জায়গা পুনে শুনেছি বাট এই আপনি যে নাম আপনার বাড়ি যেখানে বল্লেন ওই জায়গা তা নাম কোনো দিন শুনেনি ওহঃ আপনি এটা মানে এই সাইড আসি নি সেই জন্যে নাম শুনেনি আপনি আসবেন তালে তো জানবেন হেঁ আমার এই সাইড আসা হয়ে নি ঐই জন্য জানি না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 আপনি যেরকম আমরা আখনো আমি এক বার দিল্লী ওদিক যায়নি কিন্তু আমি দিল্লী একটাও জায়গা যেরকম নাম আমি জন্য না কিন্তু আমি যে জায়গা গুলু যাবো সেই জায়গা আমিও জানবো সেই রকম আপনি পুনে কোনো দিন আসিনি সেই জন্যে আপনি নাম তা শুনে নি হেঁ ওটাই আমি আপনা কে বলছি যে আমার কোনো দিন যাওবা হয়ে নি সেই জন্য জানি না আর আপনি যে টু ওয়েস্ট বেঙ্গলে এসেছেন তাই আপনি জানেন যে আমি যে যে জায়গা গুলু বললাম হেঁ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 আর যে শীতে টাইম বিয়ে বাড়ি খুব ভালো লাগে শীতে এই মেয়াদের তা আপনি সুন্দর ভাবে সব কিছু হয়ে এই মেয়াদের এই বেদার তা একটা এমন জিনিস যেটা বলবেন সব তা পারফেক্টলি মানে সব থেকে ভালো করা হয়ে বিয়ে বাড়ি বলেন কোনো অনুষ্ঠান বাড়ি বলেন তার পরে আপনার এই পুজো তার পরে মাকার সংকৃতি যে গুলু এই টাইম খুব ভালো করে হয়ে হেঁ ওটা আপনি ঠিক বলছেন বিয়ে সময়ে কিছু হোক না হোক মে দের মেকআপ এই গুলু কিছু খারাব হয়ে না হেঁ এইটা আপনি এক ডোম ঠিক কথা বললেন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 হেঁ খুব বেশি একটা খাদ্যা থাকতে আপনি অতটা করতেন পারবেন না তখন আপনার শরীর তা অসুস্থ হয়ে যাবে শরীর খারাব পর্বে আর বর্ষাকালে এইসব বর্ষাকাল মানে কি এইরকম ঠিক আছে কিন্তু আপনি কোনো আনুষ্ঠান বাড়ি করেন বা কোনো পর কিছু করবেন না বর্ষা জন্য বর্ষাকাল তা আটো তা ঠিক নয় আমার মনে হয়ে আপনার যেটা ভালো লাগে আপনার জন্যে ভালো হি হবে হেঁ সেটা ঠিক বললেন যার যেরকম যাকে যেটা ভালো তার সেটা বললো হেঁ এ বার সবার নিজের পছন্দ মতন যেমন আপনার এইটা করতে ভালো লাগলো আমার ভালো লাগলো না তো ঐই ভাবে সেই শীত কাল তা আমার জন্য খুব ভালো লাগে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 এ হালকা হালকা কুহাস ছিল তার পরে দশ তা এগারো যাবে থেকে রোদ্র বের হচ্ছে না তো বর্ষাকালে যেরকম মেঘ করে আসে না যেমন বৃষ্টি হবে বা কিছু সেইরকম করে এখন রোদ্র দিয়েছে আর এই মেঘ করা থাকলে না মানুষ কে ঠান্ডা তা খুবই লাগে হেঁ শীতে টাইম মেঘ দর করা সত্যি ঠান্ডা তা প্রচুর হি লাগে মানুষ কে কেন কি ঠান্ডা টাইম আপনার রোদ্র তা খুবই দরকার যেটা আপনার অন্য সিজন গুলু তে রোদ্র যেমন গ্রীষ্মকালে আপনি রোদ্র তা নিতে পারবেন না বর্ষাকালে দরকার হয়ে শীতকালে তো খুবই বেশি দরকার হয়ে

আপনা দের ওখানে তো মানে এই ঠান্ডা টাইম তো খুব ভালো ভালো মিষ্টি পৰা যায় হেঁ আমাদের আখ্যানে ঠান্ডা তে আপনি গুড়ের রসগোল্লা পাবেন যেটা অনেক হি বেখ্যেতা

হেঁ আপনার ওখানে কি পৰা যায় শীতে টাইম তা তে কি বললেন যে বললেন আপনার ওখানে কি পৰা যায় শীতে টাইম তা তে শীতে টাইম এ দিকে কি আপনি খুব ভালো ভালো সবজি পাবেন এখান কার মিষ্টি একটু ভালো নয় মানে কলকাতা তুলুন মিক্সটি আপনি এখানে পাবেন না সেই একটা যে মিষ্টি যে একটা জিনিস কেটে যে আলাদা টষ্টে কলকাতা আর আপনি মহারাষ্ট্র সাইড আসুন একদম ডিফারেরেন্ট পাবে আপনি আলাদা মানে পুরো আলাদা পাবেন আপনি সবজি খুব ভালো ভালো সবজি পৰা যায় ফুল পৰা যায় যেটা আপনি ইস্ট বেঙ্গল যেটা আপনি মিষ্টি পাবেন সেটা আপনি আপনার ওখানে পাবেন না আটা আপনি একটা ঠিক কথা বলেছেন হ্মম্ম তো আপনা কে ঠান্ডা সময়ে মানে এই সিজন কোন মিষ্টি তা খেলে ভালো লাগে ত্তমকে এই টাইম গুড়ের রসগুলা পৰা যায় তো রসগুলা খেতে খুব ভালো লাগে আচ্ছা যেটা নরেন গুড়ের রসোগুল্লা বলে সেটা না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 কলকাতা যখন হি যাওবা হয়ে দাদার বাড়ি তে আমি মিষ্টি প্রচুর খাই ওখান কার মিষ্টি ফুচকা যেটা আমাদের আখ্যানে গোলগাপ্পা বলে খেতে ক্ষোব হি টষ্টে কিন্তু মামাদের যেখানে ওত্তো ভালো না হেঁ আপনা দের আখ্যানে আপনি তার পরে মাছ মাছ তও বলতে পারেন মিষ্টি মাছ দোহাই ফুচকা এই গুলু খুব ভালো পৰা যায় না মাছ এখানে এখানে কলকাতা থেকে আপনি মাছ আপনি ভালো পেয়ে জাবেন আমার ঠিক জানা নয় এই জন্যে হেঁ হতে পারে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

আ হেঁ হেঁ নিশ্চয়ই

আর শীতে টাইম কোনো দিন এখানে এসে কোনো দিন সরস্বতী পুজো দেখবেন যে খুব ভালো বলে হয়ে সরস্বতী পুজো সামনে হি আছে হেঁ হেঁ আপনির কোনো দিন কলকাতা এসেছে হেঁ কলকাতা আসা হয়ে চে আপনি যে খানে থাকেন ওখানে কোনো দিন যাওবা হয়ে নি এমন মানে বালুঘাটে ও সাইড যাওবা হয়ে নি হে ওহঃ ঠিক আছে তালে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসবেন কোনো দিন

এই যে কেটে যাচ্ছে. তুই কেমন আছিস? এটাই হচ্ছে প্রায়শ এখন কোথাও ঘুরতে যাওয়াও সম~সম্ভব হচ্ছেনা. lockdown এ আছি quarantine এখন. খবর সব এই যে খবর বলতে এখন তো আমাদের সবারই একি খবর, বাড়িতে বসে quarantine সেটাই. আগে তো হ্যা আগে একটা ঘুরতে বেরনো হতো. ঘুরতে যেতাম, এখন তো আর সেই ঘুরতে যাওয়াটা আর হয় না. সেই তো last last যে আমরা আমরা তো একসাথে মনে হয় last দিঘা গেছিলাম না? তারপরে কাশ্মীরি যাওয়া হয়েছিল. আমি গেছিলাম. তারপর থেকে তো কাশ্মীরি last তারপর থেকে আর কোথাও যাওয়া হয়নি. তুই ন~ নেপাল নেপাল গেছিলি তুই গেছিলি তাইতো?

হ্যা ওটাই জিজ্ঞেস করেছি. যে নেপালে শুনেছি ওখানে hospitality খুব ভালো. ওখানে মানে মানুষের ব্যবহার

তো ব্যবহার ওখানে বেশি ভাগ বেশি ভাগ খার~ তো Over over all experience কি রকম বলতে চাইবি? নেপালে যে hospitality প্রত্যেকটা country তে সাধারণত আহ আমি শোনা কথা, আমি তো

exactly আমাদের সব country র মধ্যে যদি hospitality হিসেবে যদি দেখা হয় judge করা হয়. তাহলে আমার তো মনে হয় আমাদের ইন্ডিয়া হয়তো first position এ আসবে না. আমার একটা friend এর সাথে কথা হয়েছিলো অনেক আগে. সে থ্যাইল্যান্ড গিয়েছিলো, আয়ারল্যান্ড গিয়েছিলো. থ্যাইল্যান্ডেও কিন্তু ভালো hospital~hospitality আয়ারল্যন্ডের ওখানের মানুষের এত ভাল ব্যবহার, ওখানের মানে ওখানে তোর আহ ওই যে যেরকম তুই নেপালের একটা experience বললি যে ওখানে ঠকিয়ে দিয়েছে. মানে ঠকানোর এরকম এরকম লোকও আছে যে ঠকিয়ে বেশি টাকা নিয়ে নিবে. কিন্তু আয়ারল্যন্ড

তো আহ ওখানের ওখানের আয়ারল্যন্ডে শুনেছি মানে ও সে বলছিল আমাকে. যে ওখানে নাকি তো এ করে না. মানে তোর ওখানে ওখানে খুব ভালো ব্যবহার. ওখানে মানুষ helpful হয় ভীষণ আর ওখানে যে hot~ যে hotel গুলো আছে সেখানেও আহ ঠিকঠাক.

বল আমার তো এরকম country বলতে গেলে তোর সেরকম এইসব আহ last যখন কাশ্মীরি গেছিলাম ওটা তো ইন্ডিয়ার মধ্যেই. ওটা তো একটা আহ তোর country তে যাওয়া হয়না. country বলতে এই last

ওখানকার মানুষ আরও সৎ. তাদের behaviour ভাল একটা যে tourist এসেছে বাইরে country থেকে এসেছে বাইরে country থেকে এসেছে সেখানকার মানুষের সাথে কি রকম behave করতে হয়, তাদেরকে কিরকম ভাবে help করতে হয়, ভিষণ helpful তারপর ওখানে যে hotel গুলো hotel উম hotel গুলোতে বেশ আহ ওখানে মানুষের ব্যবহার ভালো. ওখানে আমি তো দেখিনি

ওখানে ব্যবহার ঠিক এতটাই ভাল, আহ ওখানে থেকে যায়, থেকে যায় তো মনে হবে না. নিজের, নিজের country অবশ্যই নিজের country

ইতালি জায়গাটা তো ইতালি জায়গাটা তো জানিসই খুব সুন্দর মানে উম ঘোরার অনেক জায়গা আছে. যে জায়গা অনেক সুন্দর স্বপ্নের দেশ. ঠিক আছে তো এই আরকি. তো আর ই~ ইতালির যে capital রোম সেখানেও গিয়েছিলাম.

আহ অপর country র সাথে যে ভালো ব্যবহার করে, তাদের সাথে তাদেরকে ভালো hospitality দেয়, তাদেরকে ভালো সুযোগ সুবিধা দেয়, behave ভালো করে. তা কিন্তু নয় hardly কথা বলতেই হয়ত জানেনা. ওদেরকে হয়ত ছোট থেকে প্রায় শেখানোই হয়নি এই জিনিসটা. ওরা নিজেদের কথা বলছে, নিজেদের একে অপরের সাথেও খুব ভাল ব্যবহার. ইন্ডিয়াতে কিন্তু I'm sorry আমি ইন্ডিয়াতে থাকি. আমি ইন্ডিয়ার নিন্দা করছি না. বা~ ইন্ডিয়া তো যথেষ্ট ভাল hospitality দেয় others countries থেকে যখন tourist আসে. এখানেই যথেষ্ট ভাল behave করে সাথে. তাদের কে যতটা সম্ভব সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়. আহ তাদেরকে উহ একটা একটা friendly environment দে~ দেওয়া হয়.

উহ country তে মানুষ জন তাদের সাথেও তো একটা খুব joyfully behave করে friendship আহ একটা friendly environment

এই টুকু দেখা exerience এ ক~ উহ ওই টুকুর মধ্যেই আহ

Friendly environment আছে, তোমার সাথে খুব ভাল behave করবে. তোমায় help

হ্যা time এর জ্ঞান নেই. তবে আর একটা কি, তুই যেরকম নেপালে experience টা করেছিস বললি যে আহ নেপালে হ্যা ওখানেই তো হ্যা যেটা experience করেছিস ওখানে যে ভাল খারাপ সব মিলিয়ে আছে ভাল হাতে পড়লে তুই অনেককে পাবি তুই friendly environment পাবি তোকে help করবে helpful environment পাবি সেরকম কিন্তু আমাদের ইন্ডিয়া তে ও যদি বাইরে tourist রা এসেছে আহ তো আমাদের এখানে কি হয় অবশই কিন্তু আমার কিন্তু আ~ একদমই নেই, একদমই নেই

কাশ্মীর তো ওটা তো country হল না ওটা তো একটা আমাদের state এর মানে ইন্ডিয়ার মধ্যেই পড়ে

যেটা বললি কাশ্মীরের একটা ব্যপার আছে religion ওখানে religion আসলে আমাদের ইন্ডিয়া ব~ ইন্ডিয়া country টা তে পুরো শুধু ইন~ টাতে বলে নয় তোর যেকোনো union territoris বা যে কোনো state এ বল কিন্তু বাইরের কোনো country তে তুই জিজ্ঞেস করবি ইন্ডিয়া সমন্ধে কিছু একটা লাইনে যদি কিছু বলতে তাহলে religious country বলবে এখানে religious টা খুব মানে এটা একটা religious country ই বলবে

সব জায়গাতেই religion এই ব্যাপারটা একটু আছেই কোনখানের মানুষের behave কিরোকম? reli~ এই religion এর ব্যাপার টা তোর কি হয় religion মানে এটা মানে এর মধ্যে তোর মানে এটা কি রকম religion সে রকম হিসেবে যে behave করবে তা কিন্তু নয় আহ behave বা কাউকে ইয়ে friendly একটা environment দেওয়া কিন্তু বুঝিয়ে রাখে ইন্ডিয়া এটা মানতে হবে but যখন আমাদের নিজেদের আহ দেশের মধ্যে একটা একটা মানুষের সাথে আর একটা মানুষের এখানে হয়তো religion টা খুব পরিমাণে দেখে otherwise কাউকে কারোর সাথে বাইরে countery অন্য religion এর সাথে behave বল তার কি রকম hospitality দেওয়া বা তাকে একটা friendly environment দেওয়া বা তাকে help

ইতালিতে ইতালিতে সে ব্যপারটা নেই ইতালিতে হচ্ছে উম ওরা তো religious এত religion মানে না ওখানে তবে ওখানে আমি যতটা ওখানে কাউকে মানুষ ঠকায় বলে ইতালিতে i think উহ i think নয় আমি নিজেই experience করেছি ওখানে যথেষ্ট মানুষের behave ভাল ওখানে কেউ কাউকে ঠকাতে জানেনা

সেটাই আর কি তুই বললি না যে তুই experience করিসনি but হতেও পারে হ্যা ওখানে তবে ওখানে একটা problem যেটা আমার হয়েছে আমার আমার আর আমার family friends রা যারা ছিল Language problem টা হয়েছে

আবার অনেকেই করে না অনেকে understand করে ওটাকে ঠিক করে এমনে বোঝে বাইরে থেকে এসেছি কেন mock করে ভালভাবে তাকে guide করে কিছু কিছু মানুষ আছে যারা যা mock করে বুলি করে কিন্তু ওখানেই যা~ Even ওখানে language ঠিকভাবে যদি নাও ইংলিশ language ফ্রেন্স ইংলিশ ফ্রেন্স আহ বলছিলো বেশির ভাগ আহ আমি তো ফ্রেন্স বলতে শুনেছি আর ইংলিশ টাই বেশি ইংলিশটাই বেশি তো তুই এইবারে ওখানে যে বলছে আহ ইংলিশ

অসুবিধা হয়েছে কোথাও একটু বলতে ভুল হয়েছে তারা যে mock করেছে বা বুলি করেছে এইরকম নয় তারা ফেস~ বেশ ন~ বেশ softly সেটাকে understand করে আবার সেটা কে

যে এরা বাইরের country থেকে এসে~ কিছু বোঝে না ইতালি যা আচ্ছা তুই মানে সব থেকে ভাল hospitality কোন country তে আছে আমার একটা friend এর সাথে আমার কথা হয়েছিল ওর সাথে ওর সাথে ওই ইতালি নিয়েই কথা হচ্ছিল ও আবার আয়া~ গিয়েছিলো আয়ারল্যন্ডে নাকি আহ খুব ভাল hospitality ওখানে মানুষের behaviour আরো ভাল same স্পেনও খুব ভাল. আমার একটা friend এর সাথে কথা হচ্ছিল তো সে অনেক আগেই আর তুই তো জানিসই ইতালির trip টা আমার প্রায় চার পাঁচ বছর আগেকার. তো সেই সময়ই কথা হয়েছিল তো সে স্পেন গেছিল স্পেনের experience সমন্ধে বলছিল সেখানেও খুব ভাল

Hello তুই ইতালির মধ্যে ইতালির মধ্যে ইত~ তুই কি ইতালি ঘুরতে যাওয়ার ইচ্ছে মানে তোর আছে? country র মধ্যে তো country মধ্যে আমি থাইল্যান্ড ঠিক আছে থাইল্যান্ডটা তোর আহ অনেকক্ষণ থেকে আমি শুনছি তুই থাইল্যা~ থাইল্যান্ডটা হচ্ছে কি most আহ desirable place তোর কাছে ওটা. তো আমি বলছি তুই ইতালি একবার যাস আমি যেহেতু ex~ experiance করেছি যেহেতু experience করেছি ইতালি একবার যাস আমি বলব তুই ওখানে গিয়ে কোনো কিছু ইয়ে করবি না মানে আহ আফসোস করবিনা. ওখানে কিছু কিছু আমি তোকে বলে দেব ড~ ঘোরার জায়গাও বলে দেব. ঠিক আছে? আরে শোন না বলছি ভ্যাটিকান সিটিতে অবশ্যই ঘুরবি ইতালি রোমের রোমে আছে জায়গাটা ভ্যাটিকান সিটি ভাল জায়গাটা ঘুরিস আমি আরো কিছু কিছু তোকে বলে দেব তাহলে কিরে সুরজিৎ কোথায় থাকছিস বলতো এখন? তোকে আমি কতবার ফোন করলাম জানিস তো, তোর তো ফোনে কিছুতেই ফোন ঢুকছে না

আচ্ছা তোর বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে এখন এখন তুই তাহলে কেমন আছিস? হ্যাঁ আমিও বেশ ভালোই আছি একটু শরীর খারাপ হয়েছিল ঠান্ডা লেগে ছিল ওষুধ নিয়ে এসেছিলাম তো এখন মোটামুটি ভালোই আছি। আর কাজকর্ম কি করছিস এখন না বাড়িতেই আছিস? তেমন কিছু কাজ কর্ম করি না এখন বলতে ধান পোঁতার season তো ধান টান পুঁততে গিয়েছিলাম, এখন অতটাও কাজ করি না